এস্টেজের মধ্যে একজন সান্তা ক্লজ দেখতে পাচ্ছি।

একটি ছেলের হাতে মাইক্রোফোন দেখতে পাচ্ছি.

চেয়ার -এর সামনে একটি লম্বা টেবিল দেখতে পাওয়া যাচ্ছে।

বাড়ির আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে.

অনেক গাড়ির টায়ার দেখতে পাচ্ছি।

ঘরের মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল করার জিনিসপত্র দেখা যায়.

সামনে একটি কুকুর দেখা যায়।

একটি টেবিল বড়ো সাইজের দেখা যাচ্ছে।

মন্দিরের ভিতরে একটি ঘন্টি দেখা যাচ্ছে.

বাইকের পাশে একটি লোককে দেখা যায়।

একটি বড়ো করে মোবাইলের দোকান দেখা যাচ্ছে.

টির উপরে কয়েকজন মানুষকে দেখতে পাই.

দু'পাশে দুটি উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি।

একটি লোককে দেখতে পাচ্ছি।

কয়েকটি লাইট দেখতে পাচ্ছি।

একটি বড়ো করে ফুলের গেট সাজানো আছে দেখতে পাছ-পাওয়া যাচ্ছে .

এখানে একটি চারকোনা লোহো দেখতে পাচ্ছি.

এখানে একটি ড্রেসিং আয়না দেখতে পাচ্ছি.

এটা একটা বড় ইস্কুল দেখতে পাচ্ছি।

যেখানে অনেকগুলি লম্বা লম্বা বড় গাছ দেখতে পাচ্ছি.

একটা বড় গেট দেখতে পাচ্ছি।

এক-দুটা বালতি আছে দেখতে পাওয়া যাচ্ছে.